ঠিকই বলেছে সত্যিই তোমাকে যে বিয়ে করবে আর ঐ রূপসার কি খবর গো রূপসার মেয়ে হয়েছে খবর তো আমি আর জানিনা ঐ ঐটুকুনি জানি মেয়ে হয়েছে ভালো মেয়ে ভালোই আছে সত্যি সত্যি কথা বলতে কি রূপসাকেও কিন্তু তুমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছিলে সেটা হয়ত কখনোই মুখ ফুটে স্বীকার করা হয়নি আরে ও তো বলতে চায়নি আমি রাখি পরিয়ে দিলে কি করে করি বলবো আমি হ্যাঁ উফ তারপরে বলো এবার ও যদি আমাকে রাখি পরিয়ে যদি না দিত ও যদি আগে রাখি পরানোর পরে যদি বলে যে আমাকে কেউ যদি বলবে যে ওকে ছেড়ে দাও আমি কিন্তু তোমাকে বিয়ে করবো তখন তুমি কি করবে তোমার তো হাত পা বেঁধে দিয়েছে Actually ধর্মের দিক দিয়ে Actually ধর্মের দিক থেকে যদি আমি দেখতে যাই যে ঠিক লাগে করা যাবে রাখি পড়িয়েছে যখন

এবার যদি আমি অন্য রকম হতাম যে ও কোনো fact না তাহলে ব্যাপার টা আলাদা ছিল কিন্তু ও আমাকে যেভাবে বলেছিল ঐ time এ এভাবে যদি ও আমি তখন ভেবে দেখলাম আমি শুধু ওকে request করেছিলাম কি বললি

কেউ আর দ্বিতীয়বার ঐ repeat করবেনা যে কেউ আর বলবেনা Indirect ওরা তো Direct কিছু করবেনা Indirect

হ্যাঁ যতদূর জানি ও আমাকেই mean করছে যে আমি যাতে বলি তো আমি ভাবলাম না ও তো আমাকে নিজে থেকে দিয়েছে তো ও যা বলে আবার husband এর সামনে এবার আমি যদি ফট করে বলে দিই যদি আবার আমাকে আমাকেই যদি খারাপ ভেবে নেয় তার থেকে আগ বাড়িয়ে খারাপ হয়ে লাভ নেই বলে আর কিছু বলি নি ও হ্যাঁ বলতো ও আচ্ছা বলতো না

যাই হোক এখন ঐ আরকি যাই করুক না কেন ও খারাপ কাজ করেছে আমি ওকে বকেছি, বারণ করেছি ওকে বাঁধা দিয়েছি সব কিছুই ঠিক একদিক দিয়ে ঠিকই আছে ও যেগুলো করছিলো ঐগুলো খুবই খারাপ ঠিক আছে ওগুলো করা উচিত না drawer এর টাকা পয়সা নিয়ে নেওয়া না ঐ গুলো উচিত না খারাপ জিনিস এটা আমি আমার দিক থেকে ঠিকই করেছি টাকা পয়সা নিয়ে নেওয়া ঐসব ইয়ে করা বারবার টাকা নেওয়া ঐভাবে এবার আমার যদি জিনিস থাকে কিছু আমিও তো বন্ধুবান্ধব দের কিছু বলেছি যেমন তোমাকে বলেছি আরো আমার যারা বন্ধু আছে তাদেরকে বলা তারাও কিন্তু কথাটা ফাঁস করে নি যেমন তুমিও করোনি আর আমি তো করিই নি

দেখো আমাদের কাছে কি বলতো তুমি একটা তোমার personal কথা বললে সেখানে সেটা সবার সামনে গিয়ে বলা ইয়ে করা

হম কারোর সংসার ভেঙে তো লাভ নেই দেখো সব তাহলে তার সংসার টা ভেঙে যাবে দেখো এমনিতেই কারোর ওরকম ছেলে এবার আমাদের কোন জায়গায় কোথাও কোথাও ওর শাশুড়ি ফাসুড়ি হয়তো জেনে যাবে তারপর ওকে তাড়িয়ে দেবে ঠিক আছে কেন ওর হয়তো মান সম্মান পুরো ধুলায় মিশে যাবে হয়ত বা দেখা যাবে ঠিক সংসারের ইচ্ছা টাই নেই এরকম ব্যাপার মানে মারাত্মক খারাপ জিনিস আমি ভাবলাম না ঠিক আছে যদি যায় তো খুবই ভালো, এবার আমি যতক্ষণ ছিলাম ঐ দোকানে ততক্ষন চেষ্টা করেছি, এবার আমি চলে আসার পরে এখন কি করছে আমি সেটা আমিও জানি না

না ভালো তো মনে হয় হ্যাঁ আগে দোকান যেমন ছিল তেমন খেয়াঘাটে না দোকান আর চলে না ঠিক মতো ওই ঐরকমই আগের মতোই আগের থেকেও আরেকটু হতো আরোই দোকান বসে গেছে শুধু হ্যাঁ হ্যাঁ তেল company এর কথা আছে বলে তাই কোনোরকমে মানে show off showoff টা চলছে যে হ্যাঁ যাক ঠিক আছে কি ঠিক আছে যে যেরকমন আছে থাক আর দরকার নেই ও ভালো থাকলেই হবে তবে রূপসার সাথে তো আর দেখা হয় না আমি সত্যি কথা বলছি দোকানের দিকে আর মুখ ঘুরে তাকাই নাইলে আমি মুখ ঘুরে তাকাবো সেটাও করিনা

হ্যাঁ তুমি অনেকটা অনেকটা গভীরে চলে গেছিলে ওকে নিয়ে অনেকটা ভাবনা শুরু হয়ে গেছিলো মনে

তোর তা কেটে গিয়ে হেরটায় জুড়ে গেছি উম যে আমাদের আমাদের ইয়ে এ আবার উল্টো হচ্ছে তোর টা পুরো পুরি উল্টো রূপসার সাথে যেরকম ছিলো তোর সাথে পুরো পুরি উল্টো মানে রূপসার সঙ্গে তোমার ভালো ছিলো রূপসার সঙ্গে actually তোমার ভালো ছিলো তুমি মন থেকে চাইছিলে হোক কিন্তু যাই হোক সেটা ভগবান চায়নি যে কি আর করা যাবে সেটা তো কিছু করার ও নেই

এখনো ওরি moneybag ওটা ওর দেওয়াই gift ওহ এখনো moneybag যেটা ব্যাবহার করো সেটা ওর দেওয়াই gift এখন যেটা ব্যবহার করছি এখনো দামী দামী wallet মোটামুটি আড়াইশো টাকার মতো দাম নিয়েছে তো ও কি জন্য দিয়েছিলো আমার wallet যাচ্ছে দেখে নিজে থেকে কিনে এনে দিয়েছিলো ঠিক আছে মানে এইসব দিকে মানে ই ছিলো মানে যেমন আমি ওকে care care করতাম ই করতাম ভালো বাসতাম ও আমাকে নিজের হাতে খাইয়ে দিতো আমাকে সেরকম

আমিও ওষুধ নিয়ে খাইয়ে দিতাম অসুখ বিসুখ হলে নিজে খাইয়ে দিতাম ওষুধ ধরো কোন ওষুধ খাবে মাথা যন্ত্রণার ওষুধ খাবে আমি নিজে খাইয়ে দিতাম তাহলে অনেকটা ভালো সম্পর্ক হয়ে গেছিলো গো ওর বর তো জানে না ওর বর তো থাকতো না এগুলি তো হতো ওর বর থাকলে না এজন্যই offer দিলো সামনে কি আর ওরকম করা যায়

সামনে ওরকম করা যায় না ভালোবাসা ভালোবাসি যা হতো আড়ালেই হতো

দোকানে দোকানের লোক এসে জিজ্ঞেস করতো এরকম এবার ধরো দোকানের ওপারে একটা ছোট দোকান আছে আমরা দুজনা পাশাপাশি দাঁড়ায়া থাকি ও সব জায়গায় এবার আমি যাই সাথে সাথে থাকি তখন বলে তোমারা দুজনা পাশা পাশি আসলে মনে হয় যেন চলো দুজনা হাত ধরি তাকে বলি বর বউ আমি আগে তখন মানে ওর দিকে তাকাই না বিশ্বাস করবে না ঠিক আছে মানে সুযোগ সুবিধা যখন কোথাও পড়তো আমিও ঠিক ঐ পরে যেতাম ঠিক আছে ঐগুলো ভালো লাগত ঠিক আছে machine করে ও তো দেখতেও ভালো না দেখতেও তো ভালো দেখতেও ভালো হ্যাঁ শান্ত একটা নরম ভাব আছে নম্রতার ভাব আছে কথা বার্তা ভালো হ্যাঁ শাড়ি পড়লে ভীষণ সুন্দর লাগতো শাড়ি পড়লে ভীষণ সুন্দর লাগতো হ্যাঁ শাড়ি খুব কম পড়তো তুমি আমাকে একটা ছবি দিয়েছিলে শাড়ী পড়া ছবি মনে আছে ওটা আমি ছবিটা তুলেছিলাম ঐ ছবিটা তুমিই তুলেছিলে? তা আমি তুলেছিলাম এই ছবিগুলো এখনো আছে আমার gallary gallary তে আছে মাঝে মাঝে খুলে দেখো ও সেই photography তে আছে তো back up মারলেই চলে আসবে আরে আরেকি যেমন google drive এই তো back up মারলেই চলে আসবে এরকম ব্যাপার তুমি ওখানে কতদিন ছিলে?

বছর খান বছর খানিক লাগবে

হঠাৎ করে কিরকম একটা হয়ে গেলো আর কি ওর ভাইয়ের সাথে ঝগড়া হয়ে গেলো ওই ব্যাপার নিয়েই তাই এই বিষয় নিয়েই বসছি